রাখা আছে জামাকাপড় ই দোকান এটা। এখানে একটি দাঁড়িয়ে রয়েছে পাশে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। একজন একজনাকে কিছু বলছে পাশে আরেকটি দোকান দেখা যাচ্ছে সামনে একটি রাখা রয়েছে একটি টিনের দোকান আছে।

একটি-ই ছাদ ঢালাই এর দৃশ্য এখানে এখানে সব আ-আ-ম ইঞ্জিনিয়ার - রা রয়েছে ছাদ ঢালাই হচ্ছে অনেক--